jmol এ surfaces এবং orbitals এর tutorial আপনাদের স্বাগত
in tutorial শিখব:
alicyclic alicyclic এবং aromatic অ্যারোম্যাটিক অণুর models তৈরী করা
অনূর বিভিন্ন সারফেস দেখানো
পারমাণবিক এবং আণবিক orbitals প্রদর্শন করা
tutorial অনুসরণ করতে jmol এ আণবিক models তৈরী এবং সম্পাদন করতে জানতে হবে
না হলে প্রাসঙ্গিক tutorials জন্য নিম্নলিখিত লিঙ্কে যান
tutorial record করতে
ubuntu os সংস্করণ 1204
jmol সংস্করণ 1222
এবং java সংস্করণ 7 ব্যবহার করছি
আমি একটি নতুন jmol অ্যাপ্লিকেশন window খুলেছি
প্রথমে cyclohexane cyclohexane এর model তৈরি করি
model kit মেনুতে টিপুন
panel methane methane এর model প্রদর্শিত হয়েছে
cyclohexane তৈরি করতে ছটি carbon পরমাণুর সাথে একটি hydrocarbon chain বানাতে have
আমরা মিথাইল group দ্বারা hydrogen model প্রতিস্থাপিত করব
এটি করতে hydrogen উপর cursor রেখে এটিতে টিপব
এটি হল ethane ethane এর model
এই পদক্ষেপ দুইবার পুনরাবৃত্তি করে এক সময়ে একটি hydrogen একটি মিথাইল group দ্বারা প্রতিস্থাপিত করুন
hydrogens এইভাবে টিপুন যাতে কাঠামোটি একটি বৃত্ত গঠন করে
এখন rotate molecule tool দ্বারা পর্দায় কাঠামোটি ঘোরান
এটি panel butane butane এর কাঠামো
এরপর model kit মেনুতে টিপুন
চেনের শেষে উপস্থিত যে কোনো carbon পরমাণুর hydrogen টিপুন
এটি হল pentane pentane এর model
carbon চেনের শেষে থাকা যে কোনো একটি hydrogens টিপুন
panel cyclohexane model তৈরী হয়েছে
model kit menu থেকে minimize বিকল্প ব্যবহার করে কাঠামো নিখুত করুন
এখন cyclohexane model তার সবচেয়ে স্থিতিশীল আকার chair এ রয়েছে
আমরা model kit menu থেকে drag to bond বিকল্প ব্যবহার করে cyclic cyclic কাঠামো তৈরী করতে পারি
আমি এই বৈশিষ্ট্য প্রদর্শন করতে pentane model ব্যবহার করব
panel এটি pentane pentane এর model
এটি সাইক্লোহেক্সেনে রূপান্তর করতে model kit menu থেকে drag to bond বিকল্প নির্বাচন করুন
carbon উপর cursor রাখুন যা চেনের এক প্রান্তে রয়েছে
mouse ধরে থাকুন
mouse বোতাম ধরে রেখে cursor চেনের অপর প্রান্তে উপস্থিত carbon নিয়ে যান
এখন mouse বোতাম ছেড়ে দিন
panel cyclopentane cyclopentane we model রয়েছে
এখন cyclohexane model সহ jmol panel ফিরে যাই
cyclohexane benzene benzene a রুপান্তরিত হয়েছে
এখন cyclohexane চক্রে বিকল্পিত স্থানে দ্বিবন্ধন রাখতে পারি
model kit menu খুলুন
যে কোনো দুটি carbon পরমাণুর মাঝের বন্ধনের উপর cursor রেখে এটিতে টিপুন
এখন panel cyclohexene cyclohexene রয়েছে
এরপর কাঠামোটি benzene রূপান্তর করতে এখানে আরো দুটি দ্বিবন্ধন যোগ করতে হবে
এখন পরের দুটি বিকল্পিত carbon পরমাণুর বন্ধনে টিপুন
panel benzene benzene we model রয়েছে
একটি স্থিতিশীল আকার পেতে শক্তি নুন্যতম করুন
অণুর সারফেস topology jmol অ্যাপ্লিকেশন ব্যবহার করে দেখা যেতে পারে
বিভিন্ন সারফেস দেখতে pop up menu খুলুন
model kit menu খোলা থাকলে এটি বন্ধ করুন
এখন panel ডান click করে pop up menu খুলুন
নীচে scroll করে surfaces নির্বাচন করুন
সাব মেনুতে উপস্থিত বিকল্পগুলি হল:
dot surface
van der waal s এবং অন্যান্য
এটি প্রদর্শন করতে molecular surface নির্বাচন করব
আণবিক সারফেসের সাথে benzene model প্রদর্শিত হয়েছে
এটি অন্য surface বদলাই ধরুন dot সারফেস
আবার pop up menu খুলে dot সারফেস নির্বাচন করব
আমরা সারফেস পরিষ্কার ও করতে পারি
এটি করতে pop up menu খুলুন
নীচে surfaces এ scroll করে make opaque বিকল্প নির্বাচন করুন
লক্ষ্য করুন যে benzene model অস্বচ্ছ হয়ে গেছে
সারফেস বিকল্প বন্ধ করতে pop up menu খুলে surfaces নির্বাচন করুন
নীচে off এ scroll করে এটিতে টিপুন
এখন এখানে কোনো সারফেস ছাড়া benzene model রয়েছে
jmol অণুর পারমাণবিক এবং আণবিক orbitals প্রদর্শন করতে পারে
console commands লিখে পর্দায় পারমাণবিক orbitals প্রদর্শন করা যেতে পারে
নতুন jmol window খুলতে file a গিয়ে new তে টিপুন
এখন console window খুলতে file এ টিপে console এ টিপুন
পর্দায় console window খোলে
console window বড় করতে আমি kmag screen ম্যাগনিফায়ার ব্যবহার করব
পারমাণবিক orbitals command line isosurface phase atomic orbital দ্বারা শুরু হয়
dollar $ prompt লিখুন isosurface phase atomicorbital
এরপর quantum সংখ্যা n l এবং m লেখা হয় যা প্রতিটি পারমাণবিক orbital জন্য নির্দিষ্ট
s orbital প্রদর্শন করতে লিখুন 2 0 0
2 0 0 যথাক্রমে n l এবং m quantum সংখ্যাকে বোঝায়
execute করতে enter key টিপুন
panel s orbital প্রদর্শিত হয়েছে
এখানে পারমাণবিক orbitals কয়েকটি উদাহরণ এবং commands রয়েছে
সকল পারমাণবিক orbitals জন্য command line একই
console পূর্ববর্তী command দেখাতে up arrow key টিপুন
quantum সংখ্যা n l এবং m কে 2 1 1 এ বদলান
enter key টিপে jmol panel px orbital দেখুন
আবার up arrow key টিপে n l এবং m key যথাক্রমে 3 2 এবং1 এ বদলান
enter key টিপে jmol panel dxy orbital দেখুন
ইমেজগুলি বিভিন্ন file ফরম্যাটে সংরক্ষণ করতে পারি যেমন jpg png বা pdf
এখানে সকল আণবিক orbitals commands তালিকা রয়েছে s p d এবং f
এই slide আণবিক orbitals models দেখানো হয়েছে
তারা console লিখিত commands সাহায্যে তৈরি করা হয়েছে
এখানে আণবিক orbitals প্রদর্শন করা দেখাতে একটি নতুন jmol panel এবং console খুলেছি
হাইব্রিড আণবিক অরবিটাল যেমন sp3 sp2 এবং sp প্রদর্শন করতে jmol ব্যবহার করতে পারি
প্যানেলে methane মিথেন এর মডেল রয়েছে
মিথেনে sp3 আণবিক অরবিটাল রয়েছে
linear combination of atomic orbitals অর্থাৎ lcao পদ্ধতি আণবিক অরবিটাল তৈরি করতে ব্যবহৃত হয়
সুতরাং কমান্ড লাইনে lcaocartoon এর পর create থাকে এবং তারপর অরবিটালের নাম লেখা হয়
ডলার প্রম্পটে লিখুন lcaocartoon create sp3
enter টিপুন
মেথেন মডেল sp3 হাইব্রিড আণবিক অরবিটালের সাথে লক্ষ্য করুন
sp2 হাইব্রিড আণবিক অরবিটাল প্রদর্শন করতে উদাহরণ হিসাবে ইথিন নেবো
প্যানেলে এটি ethene ইথিন অণু
ethene অণুতে তিনটি আণবিক অরবিটাল রয়েছে তারা হল sp2a sp2b এবং sp2c
ডলার প্রম্পটে লিখুন lcaocartoon create sp2a enter টিপুন
প্যানেলে ইথিন মডেলে sp2 অরবিটাল লক্ষ্য করুন
আপ অ্যারো কী টিপে sp2a কে sp2b তে বদলান এবং enter কী টিপুন
আবার আপ অ্যারো কী টিপে sp2b কে sp2c তে বদলান এবং enter কী টিপুন
অবশেষে pi বন্ধনের জন্য অরবিটালের নাম বদলে pz লিখুন
প্যানেলে সকল আণবিক অরবিটালের সাথে ইথিন অণু রয়েছে
এই স্লাইড আণবিক অরবিটালের সাথে আরো কয়েকটি অণু প্রদর্শন করে
আরো তথ্যের জন্য jmol তথ্যাদি পেতে ওয়েবসাইট অন্বেষণ করুন
সংক্ষেপে
in tutorial শিখেছি:
সাইক্লোহেক্সেন এবং সাইক্লোহপেন্টেনের মডেল তৈরী করা
বেঞ্জিনের মডেল তৈরী করা
অণুর সারফেস টোপোলজি প্রদর্শন করা
এছাড়া পারমাণবিক অরবিটাল s p d এবং f প্রদর্শন করা
এবং আণবিক অরবিটাল sp3 sp2 এবং sp প্রদর্শন করা
এখন
2butene 2বিউটেন এর মডেল তৈরী করে আণবিক অরবিটাল প্রদর্শন করুন
আণবিক অরবিটালের রঙ এবং আকার বদলাতে lcaocartoon কমান্ড অন্বেষণ করুন
কমান্ডের তালিকার জন্য নিম্নলিখিত লিঙ্কে যান
এই লিঙ্কে উপলব্ধ video দেখুন
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য
আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি